এখানে নো প্লাষ্টিক জোন রয়েছে আর এখানে তিন চারটে লোক ঘুরে বেড়াচ্ছে সামনে দিয়ে মন্দির--

গাছের উপরে একটা বাড়ি রয়েছে বাড়িতে কোনো সাইকেল মাঠ হিসাবে রয়েছে ওপরে একটা মহিলা দাঁড়িয়ে আছে দিনের--

পুকুরের মাঝখানে কচুরিপানা রয়েছে কচুরিপানার ওপর ফুল ফুটেছে এটা হচ্ছে দিনের বেলায় এটা করা হয়েছে নানান রকমের--

এটা ওখানে নানান রকমের ফুল দিয়ে ওনাকে সাজানো হয়ে--

কোনো একটি স্কুল -এর পি .টি. চলছে। এখানে মনে হয় প্রজাতন্ত্র দিবস বা পনেরোই আগস্ট উজ্জাপনের জন্য সকালে সকল ছাত্র ছাত্রীরা এসেছে । সাদা ড্রেস পরে এসছে মাটির রংটা হচ্ছে ইট কালার -এর দুটো স্যার দাঁড়িয়ে রয়েছে স্যার -এর পিছনে স্কুল দাঁড়িয়ে রয়েছে স্কুল -টার কালার ।

এখানে চামড়াজ নগরে স্টেট্ ব্যাঙ্ক এর সামনে এ.টি.এম এর সামনে দুখানা লোককে দেখানো হয়েছে তার সামনে--

একটা বাচ্ছা ছেলে তার স্কুলের প্রিপারেশন নিচ্ছে পড়া শুনার জন্য পরি-এক্সাম এর জন্য তার পাশে একটা লোককে দেখানো হচ্ছে এয়ারটেল ফোরজি র সামনে দাঁড়িয়ে রয়েছে তার ওপরে একটা এ .সি রয়েছে।

এই ফটোটি দেখে কোনো হসপিটাল বা মন্দিরের সামনে দেখি মনে হচ্ছে।

হসপিটালি মনে হচ্ছে কেন না মন্দির হলে তো সবাই খালি পায়ে থাকতো এখানে খালি পায়ে এমনি বোঝা যাচ্ছে না এখানে মনে হচ্ছে কেউ পরে রয়েছে এখানে পুরুষ মহিলা বাচ্চা থেকে মধ্য বয়স্ক সব রকমের রয়েছে সব এজের লো --

এখানে হচ্ছে দিনের বা দুপুরের দৃশ্য দেখানো হয়েছে দু চার খানা--